যেখানে নিচে একটা টেবিলের উপরে উম একটা পাত্র রয়েছে যেখানে চা তৈরি হচ্ছে। নিচে একটি সিলিন্ডার রয়েছে।

দুর্গা প্রতিমার ছবি। দুর্গা ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে। কার্তিক ঠাকুর রয়েছে। স্বরস্বতী ঠাকুর রয়েছে। গনেশ ঠাকুর রয়েছে একটা কলা গাছ রয়েছে।

যার বড় গাড়িটার চারিদিকে মাইক রয়েছে ভিতরে বক্স রয়েছে গাড়িটার পিছনে লেখা আছে চক সরাই রোড গয়া ।

এটা একটা বাস স্ট্যান্ড এর ছবি এখানে অনেক বাস রয়েছে কিছু লোক জন ওখানে বাচ্ছে বাসে নিয়ে যাচ্ছে কিছু লোক জন সামনে দিয়ে যাচ্ছে পাশে একটি বাইক রয়েছে ।

এখানে কোনো একটি জায়গায় একটা রিসেপশন -এর ছবি দেখা যাচ্ছে। যেখানে একজন মানুষ রিসেপশন -এ বসে আছে। দুজন মানুষকে ওখানে দেখা--

একটা নদী রয়েছে নদীর মধ্যে আ একটি বোট চলতে দেখা যাচ্ছে পাশে নদীর পাশে বাউন্ডারি -টা সুন্দরভাবে সাজানো রয়েছে।